মানে সব মিলিয়ে আমাদের শীতকাল কিন্তু খারাপ লাগে এই পথ শিশুদের জন্য।

তারপর আবার তারা বস্ত্র পায়না ঘুমাই পুরানো কম্বল। এই পথ শিশুদের জন্য গরম কাল টাই আবার ভালো তাই না. কেন আমি তো শুনেছি তোমাদের তোমাদের মনে কর তোমাদের ঢাকায় বা বিভিন্ন জেলায় মোটামুটি সব জেলাতেই পথ শিশুদের বা বৃদ্ধদের আহ কম্বল বা, যে কাপড় বিতরণ করা হয়. হ্যাঁ আমাদের নারায়ণগঞ্জ বলো ঢাকা বলো। এখানে পথ শিশুদের কিন্তু কি বলবো আমরা বাসার মধ্যে যতটা safe ভাবে থাকি তারপরও আমাদের প্রচন্ড শীত, অনুভব হয় তাই না? আর একটা কম্বল কি পথ শিশুদের শীত কেটে যাবে? বলো তাদের কষ্টটা কি হয়তো সাময়িক ভাবে ওরা একটু শান্তি হবে এটাই। এটাই কিন্তু মানে শীতকালে প্রকৃতি আবার অনেক সুন্দর রূপ উপহার দেয়। হম মন ভালো করার মতো একটা,

আহ ওই রোদ টার জন্য মানুষের যেন এক মানে এক সমুদ্র অপেক্ষা। এখানে তো মানে এখনো আজ কে সারা দিনে রোদ ওঠেনি, আমাদের এখানে আজকে কি বলবো সকাল এগারো টা বারোটা থেকেই রোদ উঠসে খুব ভালই লাগে। আমাদের এই দিকে আজ যা চৌদ্দ ডিগ্রি তাপমাত্রা, এর থেকে কমলে।

আমাদের এই দিকে শোনো তাহলে তাপমাত্রা এদিকে যাই আছে মনে করো বগুড়া। চিলেট, রংপুর, বরিশারএগুলো আরও বেশি শীত. সবাই সবাইকে আল্লাহ হেফাজত করুক আর কি, কি বলবো।

হ্যাঁ তাপমাত্রা আরো কমবে, কিন্তু শীতের দোকানে কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ শীতকালে বাজারে যায় নৌকা দিয়ে নদীর পানি আসে পাশে কুয়াশা অনেক সুন্দর মানে মনে হয় আমি অন্য কোন দুনিয়াতে আছি মনোরম একটা, শীতের সকাল টা বেশি সুন্দর লাগে, কুয়াশা। তারপর প্রকৃতি মানে নিস্তব্ধতা তোমাকে তো বলি তুমি আসো তোমাকে ভালো হয় তাহলে, প্রাকৃতিক দৃশ্য enjoy করতে পারবা তারপরে তোমার আমি পিঠা পুলি উৎসব হয়ে থাকে তোমাকে পিঠা পিঠা বানিয়ে খাওয়ানো যাবে, এই সাথে আমাদের থাকে টাটকা শাকসবজি এইগুলা তুমি খেতে পারো আসো তুমি বাড়িতে আসো তোমাকে অনেক ঘোরাবো।

হ্যাঁ আচ্ছা, আসো মজাই হবে কি বোলো। খেজুরের রস খাবো, পিঠে খাবো। আসো তোমরা। তোমরাও আমাদের নারায়ণ গঞ্জে এসো এখানে পিঠা উৎসব হয় তারপরে আমাদের বাসায় ও পিঠা তৈরী করে জানো। আচ্ছা, ইনশাল্লাহ আসবো, তোমার ও আসো, দাওয়াত রইলো।

আচ্ছা ভালো থাকো, সাবধানে থেকো। তুমি ও ভালো থেকো, আল্লাহ হাফিজ।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

আমেদাবাদে যখন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন আরম্ভ হইল, তখন সর্বত্রই বিপ্লব ধোঁয়াইয়া উঠিতেছে মনে হইল। যেকোনো মুহূর্তে তাহা অগ্নিকাণ্ডে পরিণত হইতে পারে। সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাক্কালীন state general এর মতোই একটি থমথমে স্তব্ধ গভীর ভাব সর্বত্রই বিরাজ করিতেছিল। সেই সবে মাত্র কংগ্রেস প্রেসিডেন্ট কারারুদ্ধ হইয়াছে। আলাপ-আলোচনা স্বল্প সংক্ষিপ্ত হইয়া উঠিয়াছিল। আহ কংগ্রেস পুনরায় অসহযোগে আস্থা ঘোষণা করিয়াছেন এবং সমস্ত দেশবাসীকে স্বেচ্ছাসেবক হিসেবে নাম আহ লিখাইতে এবং গ্রেফতারের সম্মুখীন হইবার জন্য প্রস্তত হইতে বলিতেছেন। জনসাধারণকে সর্বত্র জনসভার ব্যবস্থা করিতে অনুরোধ করা হইয়াছে। কংগ্রেসের এই অভিমত প্রকাশ করিয়াছেন যে, আইন অমান্য আন্দোলন যেকোনো সশস্ত্র বিদ্রোহের সময় কার্যকরী এবং অপেক্ষাকৃত অধিক করুণাপূর্ণ। সেই সঙ্গে কংগ্রেস এই প্রস্তাবও গ্রহণ করিলেন যে, জনসাধারণ অহিংসায় সত্যিকারের স্বরূপকে উপলব্ধি করিতে পারিতেই আইন অমান্যের আশ্রয় গ্রহণ করা হইবে। অধিবেশন শেষ হইবার সঙ্গে সঙ্গে বহু কংগ্রেস প্রতিনিধি যে গ্রেফতার হইবেন তা বুঝিয়া কংগ্রেস সদস্যগণ গান্ধীজির ওপর সকল ক্ষমতা ন্যাস্ত করিয়া তাহাকে বস্তুত একাধিনায়কত্বে এবং তাহার উত্তরাধিকারী নির্বাচনের পূর্ণ অধিকার দিলেন। ইহার ফলে গান্ধীজি সমগ্র ভারতীয় রাজনীতির হইয়া উঠিলেন। কংগ্রেস একটি বিষয়ের মাত্র তাহার অধিকার নিয়ন্ত্রিত রাখিল। সেটি হইল গান্ধীজি কংগ্রেস কমিটির মতন না লইয়া জাতীয় আদর্শের কোনো পরিবর্তন

হিংসার আশ্রয় সমর্থন করিয়া একটি প্রস্তাব পাশ করাইতে চেষ্টা করিলেন। কিন্তু অধিকাংশ যাহারা গান্ধীজির নীতিতে বিশ্বাস করিতেন তাহাদের বিরোধিতায় এই প্রস্তাব বাতিল হইয়া গেল।

এর জন্য দেশ প্রস্তুত হইয়াছে। হইল। সঙ্গে সড়ক বোম্বাই প্রদেশের আদর্শ ছিল বার জঙ্গীদের। আন্দোলন প্রথমে শুরু হবে। এখানে লোকেরা গান্ধীজির চিন্তাধারাকে চিরদিনই বুঝিয়াছে। এও অনুসরণ করিয়াছে। উনিশশো বাইশের নয়ই ফেব্রুয়ারি তারিখে বড়লাটের নিকট গান্ধীজি তাহার কর্মসূচি সুনির্দিষ্ট উল্লেখ করিলেন। পত্রখানি বিনয়াবনত হইলেও দূরদেশ স্পষ্ট ঘোষণা। গান্ধীজি বলিলেন যে, তিনি অসহযোগ আন্দোলনের নেতা এবং ইহার সকল দায়িত্বই এই তাহার। যে government সংবাদপত্র, সভাসমিতি এবং মত প্রকাশের এ স্বাধীনতাকে নৃশংসভাবে সংকুচিত করিয়াছে তাহার বিরুদ্ধে বারদৌলিতে অহিংসাত্মক গণবিদ্রোহের প্রথম বাহিনীর অভ্যুত্থান ঘটিবে। গান্ধীজি লর্ড ঋন্ধিকে এ তাহার সরকারি নীতির পরিবর্তনের জন্য এক সপ্তাহ সময় দিলেন। যদিও বড়লাট এমন অতি স্পষ্ট ব্যাপারটিকে দেখিতে পান বা দেখিতে না চান তবে আইন অমান্য ঘোষিত হবে। বড়লাটের নিকট চিঠিখানি পাঠানো হইতে না হইতেই দাঙ্গা হাঙ্গামা দেখা দিলো। ইহা অন্যান্য সকল দাঙ্গা হাঙ্গামার অপেক্ষা গুরুতর আকারের। বড় গোপালপুর জিলার আহ চৌরিচৌরা নামক স্থানে এক শোভাযাত্রার সময় শোভাযাত্রা চালিয়ে যাইবার পর বলাই ভালো। ও পিছনের কয়েকজন লোককে কনস্টেবলরা বাধা দেয় এবং আক্রমণ করে। অতঃপর কনস্টেবলরা জনতা কর্তৃক আক্রান্ত হইয়া আহ আক্রান্ত হইয়া গুলি চালায় এবং গুলি, বারুদ বারুদ ফুরাইয়া গেলে তাহারা আহ থানায় গিয়া নিরাপত্তার জন্য আশ্রয় লয়। উশৃঙ্খল জনতা থানায় অগ্নিসংযোগ করে এবং অবরুদ্ধদের কাকুতিতে কর্ণপাত করে না। আহ কর্ণপাত করে না। সুতরাং গান্ধীজি আহ সুতরাং গান্ধীজি এই দুর্ঘটনার সকল দায়িত্ব নেয় গত উহ আহ নেয়। সংযতভাবে অস্বীকার করিতে পারতেন। কিন্তু বাস্তবিক পক্ষে তিনি সমগ্র ভারতের বিবেক হইয়া উঠিলেন। আহ যিনি সমগ্র ভারতের বিবেক হইয়া উঠিলেন তিনি এইরূপ আতঙ্কিত হইয়া উঠিলেন যে আইন অমান্য ও আন্দোলন আহ আ আরম্ভ করিবার মুহূর্তেই তিনি তাহা দ্বিতীবারের মতো

তাহার কর্মসূচিকে বেআইনি এবং এমনকি অবস্থায় হাস্যকর প্রতীয়মান না করিয়া তিনি এই চরমপত্র কেমন করিয়া পাঠাইতে পারেন? গান্ধীজি বলিলেন, শয়তান বাধা দিল। শয়তানের ভাষা হইল দম্ভ।

ইহা গান্ধীজির আত্মপরাধের প্রকাশ্য স্বীকারোক্তি। তাহার মর্মাহত অন্তরের গভীরতম প্রদেশ হইতে তাহার ওষ্ঠ ধন্যবাদের ভাষায় ধ্বনিত হইয়া উঠিল। ভগবান তাহাকে অবনত করিয়াছেন তাই তাহার এই ধন্যবাদ। ভগবান আমার উপর সুপ্রচুররূপে সদয় হইয়াছেন। তিনি আমাকে এ তৃতীয়বারের জন্য সতর্ক করিয়া দিয়াছেন যে ভারতে এখনো সত্য ও অহিংসার আবহাওয়া প্রস্তুত হয় নাই। কেবলমাত্র সত্য ও অহিংসার আবহাওয়াই এই ব্যাপক অনুগত্যকে ন্যায়সঙ্গত করিয়া তুলিতে পারে। এই অনুগত্য আহ এবং এর সকল বলা চলিতে পারে যখন তাহা আহ যখন তাহা আহ হইবে শান্ত, সত্য, বিনত, জ্ঞাত এবং স্বেচ্ছাকৃত। অথচ প্রীতিপূর্ণ শূন্য এবং নিরপরাধ রাউলাট আইন বিরোধী আন্দোলনের সময় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিনি আমাকে সাবধান করিয়া দিলেন আহ সাবধান করিয়া দিলেন যে আমার হিসাবে ভয়ঙ্কর রকম বেহিসাব হইয়াছে, স্বীকার করিলাম। ভগবান ও মানুষের কাছে মাথা হেট করিয়াছি। কেবল যে যার নিজের আইন অমান্য বন্ধ করিলাম। দ্বিতীয়বারে ভগবান আমাকে বোম্বাইয়ের ঘটনাবলীর দ্বারা ভয়ানকভাবে সতর্ক করিয়া দিলেন। আমাকে এই তিনি এই দুর্ঘটনা প্রত্যক্ষ করাইলেন। বারদৌলিতে অবিলম্বে যে ব্যাপক আইন অমান্য হইবার কথা ছিল আমি তাহা বন্ধ করিবার ইচ্ছা ঘোষণা করিলাম। আমার মাথা উনিশশো ঊনিশের অপেক্ষাও আরো বেশি হেট হইল। উম কিন্তু ইহাতে আমি উপকৃত হইলাম এবং আইন অমান্য বন্ধ রাখিবার ফলে দেশের যে প্রচুর লাভ হইল সে বিষয় নিঃসন্দেহ। আন্দোলনের সম সাম সাময়িক বন্ধ রাখার ফলে ভারতবর্ষে সত্য ও অহিংসার প্রতীক হইয়া উঠিল। কিন্তু ইহা অপেক্ষাও তিক্ততর বিগত ভারতবর্ষের গর্ভে লুকাইতে ছিল। চৌরিচৌরার মধ্য দিয়া ভগবান স্পষ্টভাবে কথা কইয়া উঠিলেন। ভারত যখন অহিংস উভয়ই স্বাধীনতার সিংহাসনে আরোহণ করিবার আশা করে।

লাভের শর্তই হইল দেশের সহিংস ও অংশের ওপর অহিংস জনসাধারণের কর্তৃত্ব থাকা। ভারতের গুন্ডাদের ওপর যখন অহিংস অসহযোগী কর্তৃত্ব লাভ করিতে পারিবেন। যে কেবল তখনই তাহাদের সফল হওয়া সম্ভব হবে। সুতরাং, এগারোই ফেরুয়ারি তারিখে বারদৌঁলিতে গান্ধীজি তাহার সংশয় এবং আ আশংকাগুলি কংগ্রেস কমিটির নিকটে এর উপস্থাপিত করলেন। কিন্তু তাহারা তাহার সহিত সকলে একমত হইলেন না। গান্ধীজি বলেন, তথাপি এমন বিচক্ষণ ও ক্ষমতাশীল সহকর্মীদেরকে সৌভাগ্য বোধ করি। আর কেহ করে নাই। তাহারা গান্ধীজির সূক্ষ্ম বি বিবেক বুদ্ধিকে সহানুভূতির সহিত দেখিলেন এবং গান্ধীজি অনুরোধ

তাহা আমি জানি। কিন্তু ধর্মের দিকে ইহাতে বিহার যে ত্রুটিহীন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি বা আমরা এই দীনতা ব্যয়ের এবং ত্রুটি স্বীকারের মধ্য দিয়া দেশের প্রচুর উপকার হইবে। যে উপকার আর একমাত্র আমি দাবি করিয়া আমি হই হইল সত্য এবং অহিংসা। কোনো প্রকার আর অমানবিক শক্তির দাবি আমি করি না। সেরূপ শক্তি আমার নাই। দুর্বলতম মানুষের দেহের যে রক্তমাংস আমার দেহ তেমনি সহজ দুইশো রক্তমাংসই রহিয়াছে। সুতরাং অন্য সকলের মতোই ভুল করিবার সম্ভাবনা আমারও আছে। এ আমারও সেবা করিবার স স সীমা সে সীমাবদ্ধ। তথাপিও আমার শক্তির বহু দোষত্রুটি সত্ত্বেও আমি

জনি যাহার আঘাতে মালিঙ্গ দূর করে সকল অবয়ব শুদ্ধতর উজ্জ্বলতর হয়। আমি ইহার জন্য নিজেকে আরো শক্তিমান অনুভব করিতেছি। আহ হটিয়া আসার ফলে আমাকে আদর্শ সফলই হইবে। মানুষ যদি সোজা পথ ছাড়িয়া কেবল বাঁকা পথে যাইতে চায় তবে সে কখনো তাহার লক্ষ্যে উপনীত হইতে পারে না। চৌরিচৌরার আর আহ ঘটনা বারদৌলিতে অর্শয়া নাম বলা হইবে। সেই বিষয়ে আমারো কোনো কোনো সন্দেহ নাই। আমার মতে বারদৌলির অধিবাসীরা ভারতের মধ্যে সর্বাপেক্ষা শান্তিপূর্ণ মানুষ। কিন্তু ভারতের মানচিত্রে বারদৌরি এবং নগণ্য বিন্দু মাত্র। যদি ভারতের অন্যান্য অঙ্গ হইতে ত্রুটিহীন সহযোগিতা না পাওয়া যায় তবে এ বারদৌলির চেষ্টা কখনোই সফল হইতে পারে না। যেমন, একটি বাটি দুধে এক ফোটা আর্সেনিক দিলে তাহা পানের অযোগ্য হইয়া উঠবে। তেমন বারদৌরি শান্তিমহতায় যদি চৌরিচৌরার এক বিন্দু মৃত্যু হলাহলও মিশে তবে তাহা গ্রহণের অযোগ্য হইয়া উঠিবে। বারদৌরি যেমন ভারতের প্রতিনিধিত্ব করে তেমনি চৌরিচৌরাও। যাহাই হোক, চৌরিচৌ চৌরিচৌরা আহ একটি বাড়াবাড়ি রক্ষণশীল বা শান্তিপূর্ণ আইনি পদ্ধতিতে এ কোনো প্রকার উত্তেজনা থাকিবে না। তাই হইলো নীরব সহনের প্রস্তুতি। ইহার পরে শান্ত এবং সহজ মনে না হইলেও ইহা চমকপ্রদ। চৌরিচৌরার এই tragedy বস্তুত একটি সংকেত মাত্র। আহ যদি পূর্ব হইতে নিধন করা হয়। আহ তা করা না হয় তবে ভারত কোন পথে যাইবে ইহা কার নির্দেশ করে। আমরা যদি অহিংস হইতে হিংসাকে গড়িয়া তুলিতে না চাই তবে আমাদিগকে দ্রুত পিছনে সরিয়ে আহ আসিতে হইবে। পুনরায় প্রতিষ্ঠা করতে হবে শান্তির আবহাওয়া আহ এবং ব্যাপক হোক আইন অমান্য আন্দোলন আরম্ভ করিবার পর আহ government এর শত উস্কানির সত্ত্বেও শান্তি অব্যাহত থাকিবে। এ সম্বন্ধে আমরা যতক্ষণ না নিশ্চিত হইতে পার পারিতেছি ততক্ষণ পর্যন্ত একক আইন অমান্য আন্দোলনের কথা ভাবাও চলিবে না। শত্রুরা আমাদের এই দৃঢ়তা আহ ও তথাকথিত পরাজয় স্বীকারে আনন্দ করুক এবং তাহাতে ক্ষতি কি? ভগবানের কাছে পাপ করিবার এবং শপথ ভাঙিবার অপরাধে অভিযুক্ত হইবার অপেক্ষা তাহা অনেক শ্রেয়। অতঃপর অহিংসার ঋষি ওপরে যে রক্তপাত করিয়াছে তাহার প্রায়শ্চিত করিতে চাহিতেছেন। আমার ব্যক্তিগতভাবে শুদ্ধি লাভ করিতে হইবে।

দৃঢ়তা থাকে। শুদ্ধির জন্য আমার পক্ষে অনশনের অপেক্ষা আর কিছুই নেই। যা আপনার উন্নতর প্রকাশের জন্য দেহের ওপর অধিকার প্রতিষ্ঠা করিবার জন্য যে অনশন করা হয় তাহার অপেক্ষা আপনার উন্নতির ব্যাপারে প্রবলতর বস্তু আর নেই। গান্ধীজি চারদিনব্যাপী এক অনশন ব্রত গ্রহণ করিয়াছিলেন। তাহার সহকর্মীগণ তাহার দৃষ্টান্ত

চিকিৎসা করতে হয়। তখন তিনি যেমন শোচনীয় অবস্থায় পড়েন আমিও তেমনই একটি শোচনীয় অবস্থায় পড়িয়াছি। হয় আমাকে চিকিৎসা ত্যাগ করিতে হবে নতুবা অধিকতর নৈপুণ্য অর্জন করিতে হইবে। তাহা নিজের জন্য বা তাহার নামে মুখে লইয়া চৌরিচৌরায় যাহারা অপরাধ করিয়াছিল তাদের জন্য তাহার এই শাস্তি গান্ধীজি একাই তাহাদের জন্য শান্তি গ্রহণ করিতে পারিলে সুখী হইতেন। তি কিন্তু তিনি তাহাদিগকে স্বেচ্ছায় government এর

এ আন্দোলন যাহাতে সহিংস বা বা হিংসার অগ্রদূত হইয়া উঠিতে না পারে সেই জন্য আহ সেই জন্য আমি সকল প্রকার দৃঢ়তা সকল উৎপীড়ন পূর্ণনির্বাসন এবং মৃত্যুও বরণ করতে রাজি আছি। সমগ্র মানবতা তার আধ্যাত্মিক প্রগতি ইতিহাসে এমন মহানুভব ঘটনায় কদাচিৎ দেখা যায়। এইরূপ কোনো কার্যের নৈতিক ভুলের তুলনা হয় না। কিন্তু রাজনৈতিক চাল হিসেবে ইহা হতাশ করে। গান্ধীজি নিজেও ইহাকেও রাজনীতির দিক হইতে বিচক্ষণ এবং ত্রুটিহীন নয় বলিয়া স্বীকার করিয়াছেন। সমস্ত শক্তিকে একত্রিত করিয়া তাহাকে একটি সূচিবদ্ধ কোনো আহ কোনো আন্দোলনের জন্য অস্থিরভাবে এর দুর্বার যন্ত্র গতিশীল হইয়া উঠিয়াছে। তখন তাহাকে হাত নামাইয়া তিনবার থামিতে বলা হয়। ইহা নিতান্তই বিপজ্জনক। আহ ইহাতে break ভাঙিবার যেমন ভয় আছে তেমনি ভয় আছে সমস্ত গতিবেগকে পংশু করিয়া দেওয়ার। তাই উনিশশো বাইশের চব্বিশে ফেব্রুয়ারি সে তারিখে দিল্লিতে যখন কংগ্রেস কমিটির অধিবেশন বসিল তখন গান্ধীজিকে প্রবল বিরোধিতার সম্মুখীন হতে হইলেও working কমিটি বারদৌলি সংক্রান্ত যে প্রস্তাবকে এগারো তারিখে সমর্থন করিয়াছিল। তাহা বিনা আলোচনায় অনুমোদন পাইল না। অসহোযোগীরা দুই দলে বিভক্ত হইয়া পড়িলেন। গান্ধীজি দাবি করিলেন যে আইন অমান্য অভিযান আরম্ভ করিবার পূর্বে জনসাধারণকে আরো ভালোভাবে প্রস্তুত হইতে হবে। সেই সঙ্গে তিনি একটি গঠনমূলক কর্মসূচিও উপস্থাপন করিলেন। কিন্তু বহু সদস্য স্বাধীনতা আন্দোলনের অগ্রগতি মন্থরতায় বিরক্ত হইয়া উঠিয়াছিলেন। তাহারা আইন অমান্য সাময়িক বন্ধ রাখার বিরুদ্ধে প্রতিবাদ করিলেন। আহ তাহারা বলিলেন যে, গান্ধীজীর রীতি দেশের আবেগকে, উৎসাহকে গলা টিপিয়া মারিতেছে। working কমিটির বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনিবার কষ্ট করাও আহ দেওয়া হোক। অবশ্য অবশেষে গান্ধীজিরই জয় হইল। কিন্তু তিনি অত্যন্ত ব্যথিত হইলেন। কারণ, তিনি বুঝিতে পারিয়াছিলেন যে অধিকাংশ সদস্যরই তিনি অকপট সমর্থন পাইতেছেন না। তিনি জানিতেন একাধিক ব্যক্তি যাহারা তাহাকে ভোট দিয়াছেন তাহারা আড়ালে তাহাকে director বলেন। তিনি জানিতেন যে আসলে তিনি দেশের মনোভাবের প্রতিনিধিত্ব করিতেছেন না। গান্ধীজি তাহার নির্ভিক অকপটের সহিত এই কথা উনিশশো বয়স সালের তেশরা মার্চ তারিখে স্বীকার করেন সচেতন এবং অসচেতনের নে জনবিজয় সংখ্যা লভ্যতার মধ্যেই আহ সংখ্যা লভ্যতার মধ্যেই অধিক পরিমাণ কাজ হইয়াছিল। অধিক পরিমাণ কাজ হইয়াছিল এবং বিচার-বুদ্ধিহীন জনসাধারণের স্তুতিতে ক্লান্ত হইয়া পড়িয়াছি, তাহারা যদি আমার গায়ে থুথু দেয় তা হইলেও আমি বুঝিব যে, আমার কর্তব্যে আমি অটল আছি। আমার এই